এই ফটো -টোয় এবং পার্ক -এর ধারে এক ফটো বটে । বটে পার্ক -এর ধারে পোস্টোরে -এ ছাপা আছে। ধারে একটোই অগি ককরোচ একটোই কি কি অনেক প্রকারের জানোয়ারের চিত্র ছাপা আছে। আর--

সব প্রকারের প- তেল পায়া যায়। ডিজেল পেট্রোল সব রকমের ওই কটায় একটা--

এই ফটো টোয় এক ঘরের বালকনিরে -রে ফটো বটে। যখন বালকনিটয় -টয় বহুত রকমেকর ফুল লাগা আছে। আর জায়গায় ফুল গামলায় ফুল লাগা আছে ।কোনও ফুল গামলায় টাঙা আছে।

আর যাকে এই দুটো বালকোনি খুবই ভালো দেখাচ্ছে। লাল কালারের --